এটা একটি ক্লাস এর ছবি এখানে অনেকগুলো ছেলেমেয়ে বসে পড়াশোনা করছে।

এখানে একটি রয়েল এনফিল্ড মোটর বাইক এর শোরুম দেখা যাচ্ছে অনেকগুলি মোটর বাইক লাইন দিয়ে দাঁড় করানো আছে।

সাদা রঙের বড় গাড়ি দাঁড়িয়ে আছে।